খবরের কাগজ ইত্যাদি কিনে থাকি।

মুদিখানার দোকান। মুদিখানা হলো এমন একটি দোকান যা প্রাথমিক ভাবে --

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মনের ওপর থেকে চাপ কমে যোগা শরীর থেকে টক্সিন দূর করে। শরীর কে শুদ্ধ করে ।

তারা আমাদের শ্বাস নেওয়ার জন্য বাতাসখাওয়ার জন্য খাওয়ার এবং বাস করার জন্য আশ্রয় দেয় তারা আমাদের জীবিত রাখা এবং আমাদের একটি আরামদায়ক জীবন প্রদান করে ।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়েমনের ওপর থেকে চাপ কমেযোগাসন শরীর থেকে টক্সিন দূর করে শরীর কে শুদ্ধ করে ।

নদী হলো সাধারনতঃ মিষ্টি জলের একটি প্রাকৃতিক জল দ্বারা যা ঝর্ণা দ্বারা বরফ গালিত স্নো - র দ্বারা প্রাকৃতিক |